দেওয়ালের উপর একটি ফটো লাগানো রয়েছে।

কতগুলি ফুল এখানে এলোমেলো ভাবে রয়েচে।

আলমারির থাকগুলিতে সামানগুলি অনেক সুন্দরভাবে সাজানো রয়েছে।

এখানে দুটি ফ্যানও লক্ষ করা যাচ্ছে।

সামনে একটা বড়ো টেবিল লক্ষ্য করা যাচ্ছে।

এখানে আমি একটি শোরুম দেখতে পাচ্ছি।